লিব্রিঅফিস বেজ এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখবো কিভাবে এসকিউএল ভিউ ব্যবহার করে প্রশ্ন লেখা যায়
অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার
জয়েন ব্যবহার
এগ্রিগেট ফাংশন ব্যবহার
গ্রুপ BYবাক্যাংশ ব্যবহার
এবং এসকিউএল এর বিভন্ন ফাংশান ব্যবহার
এসকিউএল কোয়েরি বা প্রশ্ন লেখার বিষয়ে আরও বিশদে জানা যাক
এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস খুলুন
এখন বাম প্যানেলের কোয়েরিস তালিকায় ক্লিক করুন
এবং তারপর ক্লিক করুন ক্রিয়েট কোয়েরি আইএন এসকিউএল ভিউ
প্রথমে দেখা যাক আপনি কিভাবে একটি প্রশ্নের ফলাফল সাজাতে পারেন
একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক কেমব্রিজ বা অক্সফোর্ড দ্বারা প্রকাশিত সব বইয়ের শিরোনাম ও লেখকের তথ্য জানতে হবে
এবং প্রকাশক অনুযাই তাদের উর্ধক্রমানুসারে সাজানো তারপর বইয়ের শিরোনাম অনুসারে ঊর্ধক্রমে সাজাতে হবে
এখানে প্রশ্নটি লেখা যাক 160 সিলেক্ট পাবলিশের টাইটেল অথর ফ্রম বুকস ভেরে পাবলিশের আইএন ক্যামব্রিজ অক্সফোর্ড অর্ডার বাই পাবলিশের এএসসি টাইটেল এএসসি আমরা শিরনামের কলামটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার করেছি
এছাড়াও কমা অক্ষরটি লক্ষ্য করুন যা সাজানোর জন্য আরও কলাম যোগ করতে সাহায্য করে
এবং উর্ধক্রম বা নিম্নক্রম উল্লেখ করতে আপনাকে শুধু প্রতিটি কলামের নামের পাশে A S C বা D E S C লিখতে হবে
এখন ফাইল মেনু বারের নিচে রান কোয়েরি আইকনের উপর ক্লিক করা যাক
এখানে বই এর তালিকা দেখা যাচ্ছে যা প্রথমে প্রকাশক দ্বারা এবং তারপর বইয়ের শিরোনাম অনুসারে সাজানো রয়েছে
এখন এমন বইগুলির শিরোনামের একটি তালিকা প্রস্তুত করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেননি তালিকায় বই দেবার তারিখটিও থাকবে
যেহেতু শিরোনাম বুকস টেবিলে আছে এবং বই দেবার তারিখ বুকসিশ্যুড টেবিলের আছে তাই
আমাদের এই দুটিকে কোনভাবে একত্রিত করতে হবে
আমরা এই দুই টেবিল এর যোগদানের জন্য জয়েন কী ওয়ার্ড ব্যবহার করবো
এবং আমরা এই দুই টেবিল সংযুক্ত করতে সাধারণ কলাম বুকিড ব্যবহার করবো
তাহলে প্রশ্নটি হবে 160 সিলেক্ট bটাইটেল iইস্যুডেট iমেম্বেরিড ফ্রম বুকস B জয়েন বুকসিশ্যুড I ওন bবুকিড iবুকিড ভেরে চেকডিন ফালসে ফ্রম বাক্যাংশের B এবং I কলাম দুটি লক্ষ্য করুন
এগুলিকে আলিয়াস বা ছদ্মনাম বলা হয় এটি হয় বর্ণনামূলক নতুবা শুধু একটি অক্ষর হতে পারে এগুলিকে পড়ার সুবিধার জন্য ব্যবহার করা হয়
লক্ষ্য করুন উভয় টেবিল এর বুকিড কলাম রয়েছে
তাই আমরা কোনপ্রকার সংশয় এড়াতে কলামের নাম বোঝাতে বা বিশেষিত করতে আলিয়াস ছদ্মনাম ব্যবহার করবো
ঠিক আছে লক্ষ্য করুন আমরা ফ্রম বাক্যাংশ এর জয়েন শব্দ ব্যবহার করে দুটি টেবিলকে সংযুক্ত করেছি
এবং সংযুক্ত করার জন্য বুকিড কলাম ব্যবহার করেছি
এটি বোঝাতে লেখা হয়েছে ওন bবুকিড iবুকিড এবার এই প্রশ্নটি চালানো যাক
এবং আমরা বই এবং বই ফেরত দেবার তারিখ এর একটি তালিকা দেখতে পাচ্ছি এবং চেকডিন কলাম টি লক্ষ্য করুন এটি ফালসে রয়েছে
এবার লক্ষ্য করুন আমরা ফলাফল এ শুধুমাত্র মেম্বেরিড দেখতে পাচ্ছি এটা খুব একটা সুবিধাজনক নয় তাই না160
তাহলে কিভাবে আমরা মেম্বার্স টেবিলের সদস্যদের নাম দেখাতে 160
খুব সহজ আমাদের প্রশ্নের সাথে মেম্বার্স টেবিল সংযুক্ত করব
লিখুন160 সিলেক্ট bটাইটেল iইস্যুডেট iমেম্বেরিড mনামে ফ্রম বুকস B জয়েন বুকসিশ্যুড I ওন bবুকিড iবুকিড জয়েন মেম্বার্স M ওন iমেম্বেরিড mমেম্বেরিড ভেরে চেকডিন ফালসে মেম্বার্স টেবিলের সাথে দ্বিতীয় সংযোগটি লক্ষ্য করুন
এক্ষেত্রে যোগ দেওয়ার জন্য মেম্বেরিড কলাম ব্যবহার করা হয়েছে
এবার প্রশ্নটি চালানো যাক
এখানে সদস্যদের নাম এবং পাশে তাদেরকে দেওয়া বইগুলি দেখা যাচ্ছে
এরপরে এগ্রিগেটসহ বা সমষ্টি এবং গ্রুপিং বা দলবদ্ধকরণ নিয়ে আলোচনা করা যাক
কিভাবে আমরা লাইব্রেরির সকল সদস্যদের সংখ্যা গণনা করতে পারি
এক্ষেত্রে প্রশ্নটি হবে160 সিলেক্ট COUNT এএস টোটাল মেম্বার্স ফ্রম মেম্বার্স এখানে কাউন্ট শব্দটি লক্ষ্য করুন
এটিকে একটি সমষ্টিগত ফাংশন বলা হয় কারণ এটি অনেকগুলি রেকর্ডকে মূল্যায়নের করে শুধু একটা মান ফেরত দেয়
এছাড়াও আমরা একটি ছদ্মনাম টোটাল মেম্বার্স যোগ করেছি
এখন এই প্রশ্নটি চালানো যাক
তাহলে এখানে বেস ৪ টি সদস্য রেকর্ড মূল্যায়ন করেছে এবং ফলাফলে সংখ্যা 4 দেখাচ্ছে যেটি হলো সদস্যদের মোট সংখ্যা
সমষ্টিগত ফাংশন এর কিছু উদাহরণ সুম মাক্স এবং মিন
এখন তথ্য দলবদ্ধ করার বিষয়ে জানা যাক
কিভাবে আমরা প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বই এর গণনা করতে পারি
এক্ষেত্রে প্রশ্নটি হবে160 সিলেক্ট পাবলিশের COUNT এএস নাম্বার ওএফ বুকস ফ্রম বুকস গ্রুপ বাই পাবলিশের অর্ডার বাই পাবলিশের এখানে নতুন গ্রুপ বাই বাক্যাংশটি লক্ষ্য করুন
তাহলে আমরা প্রকাশক এবং বই এর সংখ্যা নির্বাচন করেছি
প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইগুলি একদলে রাখতে গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার করছি
এখন এই প্রশ্নটি চালানো যাক
দেখুন প্রকাশকদের নাম এবং তার পাশে সেই প্রকাশক দ্বারা প্রকাশিত বই এর সংখ্যা
এরপর SQL এ ফাংশন এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক
ফাংশন হলো একটি বিবৃতি যা একটি মান ফেরত দেয়
উদাহরণস্বরূপ CURRENT DATE আজকের তারিখ দেয়
তাহলে সেই সমস্ত বই এর শিরোনামের তালিকা তৈরী করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেয়নি
তাহলে প্রশ্নটি হবে160 সিলেক্ট bটাইটেল iইস্যুডেট iরিটার্ন্ডেট ফ্রম বুকস B জয়েন বুকসিশ্যুড I ওন bবুকিড iবুকিড ভেরে চেকডিন ফালসে এন্ড রিটার্ন্ডেট ল্ট CURRENT DATE এখানে CURRENT DATE ফাংশন এর ব্যবহার লক্ষ্য করুন
এখানে তাহলে আমরা সেই বইগুলি দেখতে চাইছি যেগুলির ফেরত দেবার তারিখ আজকের তারিখের আগে ছিল
এই প্রশ্নটি চালানো যাক
এই বইগুলি এখনো ফেরত দেওয়া বাকি আছে
এচএসকিউএলডিবি -এর সব ফাংশন গুলির তালিকার জন্য httphsqldborgdoc20guidebuiltinfunctions chapthtml তে যান
ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নির্দেশাবলী আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন
Httpwwwhsqldborgdoc20guide এখন একটি অনুশীলনী রয়েছে160 নিম্নলিখিত বিষয়ের ওপর এসকিউএল প্রশ্নও লিখুন এবং পরীক্ষা করে দেখুন160 1
গ্রন্থাগারে সব বইয়ের সংখ্যা গণনা করুন
3
সেইসব সদস্যদের নাম এবং তাদের ফোন নম্বরের একটি তালিকা প্রস্তুত করুন যাদের আজ বই ফেরত দেওয়া প্রয়োজন
এই প্রশ্নটি কী করে তা ব্যখ্যা করুন
সিলেক্ট এএস টোটাল কস্ট ওএফ ক্যামব্রিজ বুকস ফ্রম বুকস ভেরে পাবলিশের ক্যামব্রিজ এখানেই লিব্রিঅফিস বেস এ এসকিউএল প্রশ্নের এই বিশদ টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে এসকিউএল ভিউ তে প্রশ্ন লেখা
অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার করা
জয়েন্স ব্যবহার
এগ্রিগেট ফাংশন ব্যবহার
গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার
এসকিউএল এর নিজস্ব ফাংশান ব্যবহার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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়